সাইড -এর দিকে আবার একটি ঘরের কাজ চলছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফলের দোকান দেখা যাচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সোনার দোকান রয়েছে।

বাড়িটির সামনের দিকে বারান্দায় টিন দিয়ে ঘেরা রয়েছে।

বাইরের দিকে অনেকগুলো সুপারি গাছ লাগানো আছে।

দিকে ক্রিকেট খেলার বল রয়েছে প্যাকিং করা।

চারপাশে লাইটের পোল রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘরের ভিতরে একটি বেড রয়েছে বেডটিতে দুটো বালিশ রাখা আছে।

সাইডে দরজাটি বন্ধ।

টির নীচের দিকে গেট -এ একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে।